এটি একটি ফাস্টফুডের দোকান দোকানের ভেতরে দুজন গ্যাসে রান্না করছে।

মাঠের মো পাশে দুটো টিনের ঘর রয়েছে টিনের ঘরের পাশে সুপারি গাছ কলা গাছ দেখা যাচ্ছে স্কুল -এর পাশ দিয়ে প্রচুর গাছপালা রয়েছে।

এটি একটি বিশাল নদী নদীর মধ্যে বাঁশের সাঁকো রয়েছে।

মাঠের আশেপাশে প্রচুর সবুজ গাছপালা দেখা যাচ্ছে।

মাঠের ভেতরে দু'দল খেলোয়াড় রয়েছে।

গাঁদা ফুলের চেন ঝোলানো রয়েছে দুজন লোককে কাজ করতে দেখা যাচ্ছে।

ব্রীজ -টি লোহা দিয়ে তৈরি হয়েছে।

একটি দরজায় একজন ভদ্রলোক টুপি পরে দাঁড়িয়ে আছেন।

এটি একটি সোনার দোকান সোনার দোকানের সামনে কাজের শোকেস রয়েছে।

ভেতরে দুজন বিক্রেতা বাইরে দুজন ক্রেতা রয়েছে ওয়াল -এ ঘড়ি দেখা যাচ্ছে।

জলাশয়ের যে থালার মতো দেখা যাচ্ছে সেগুলো একটি জলজ উদ্ভিদ।

মসজিদের আশেপাশে অনেক সবুজ গাছপালা দেখা যাচ্ছে।

মঞ্চটির পাশে পাকা রাস্তা রয়েছে পাকা রাস্তায় টোটো দাঁড়িয়ে আছে।

কিছু বস্ত্র হ্যাঙ্গার -এ ঝোলানো আছে কিছু তাকে সাজানো আছে।

শপিং মল -এর মেঝেটে হোয়াইট টায়লস বসানো রয়েছে সামনে একটি টুল রয়েছে।

উপরের সিলিং -এ প্রচুর বাতি জ্বলছে।

এখানে একটি হোটেল দেখা যাচ্ছে হোটেলের মেঝেটি মার্বেল বসানো রয়েছে সাদা রঙের।

একজন ভদ্রলোক হাতে খাতা নিয়ে দাঁড়িয়ে আছে শ্রমিকরা কাজ করছে।

পাশে একটি ছনের ঘর রয়েছে যেখানে গাড়ি বাইক কিছু জিনিস রাখা রয়েছে।

সিলিং টি সাদা রঙের সিলিং এ লাইট লাগানো আছে একটি ফ্যান ঝুলানো আছে।

এটি একটি জিম সেন্টার এখানে জিম -এর বিভিন্ন সরঞ্জাম রয়েছে।

নদীর পাড়ে একজন মহিলা কাপড় মেলছে।

ব্যানার -এ বিভিন্ন মেয়েদের শাড়ি পরা অ্যাড দেওয়া আছে।

দোকানের সামনে লাল রঙের হোন্ডা কোম্পানি -এর একটি মেশিন রাখা আছে।

বাস টার্মিনালস নীল রংয়ের চারটি বাস দাঁড়িয়ে আছে।

বাস টার্মিনাসের -এর মেঝেটি উম সম্পূর্ণ পাকা বাস টার্মিনাসের -এর সামনে দিয়ে একটি লোক সাইকেল চালিয়ে যাচ্ছে।

পেট্রোল পাম্প -এর আসেপাশে অনেকগুলো সবুজ রঙ্গের গাছপালা দেখা যাচ্ছে।

নাট্যমঞ্চটি সাদা সবুজ কমলা রঙের বেলুন দিয়ে সাজানো হয়েছে।

নাট্য মঞ্চে ছজন মেয়ে নিত্য পরিবেশন করছে।

এই নিত্যের মাধ্যমে মা কালী মা দুর্গার রুদ্ররূপ বোঝানো হয়েছে।

এটি একটি শাড়ির দোকান দোকানটিতে তাকে নানা রঙের শাড়ি সাজানো রয়েছে।

দুটো এ_সি লাগানো আছে একটি শাড়ি ঝোলানো আছে স্মাইল দেখা যাচ্ছে।

প্রাচীরের বাইরে সারি সারি টোটো দাঁড়িয়ে আছে।

বিল্ডিং -এর পাশে একটি পাকা রাস্তা রয়েছে পাকা রাস্তায় একজন লোক ঠেলা চালিয়ে যাচ্ছে।

বড় বড় পাথর রয়েছে পাথরের উপর থেকে ঝরনার জল বয়ে আসছে।

জলগুলো সাদা ফেনার মতো মনে হচ্ছে।

রুম -টির ওয়াল -এ শোপিস তার উপরে ঘড়ি রয়েছে।

রুমটিতে মানিপ্লান্ট রয়েছে রুমটির ওয়ালে সি_সি ক্যামেরা লাগানো রয়েছে।